পার্ল পর্ল এ ব্লকস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা পর্লে উপলব্ধ বিভিন্ন ব্লক সম্পর্কে শিখব
আমি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পার্ল 5142 ব্যবহার করছি
এখানে গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
পর্লে ভ্যারিয়েবল এবং কমেন্ট সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে
পর্লে ডেটা স্ট্রাকচারের জ্ঞান অতিরিক্ত সুবিধা প্রদান করবে
প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
এটি 5 টি বিশেষ ব্লক দেয়
এই ব্লক পর্ল প্রোগ্রামে বিভিন্ন পর্যায়ে এক্সিকিউট করা হয়
এই ব্লকগুলি হল বেগিন এন্ড ইউনিটচেক চেক
এবং ইনিট
বেগিন ব্লক দিয়ে এখন শুরু করি
বেগিন ব্লক সংকলনের সময় এক্সিকিউট করা হয়
তাই এই ব্লকে লিখিত যেকোনো কোড সংকলনের সময় প্রথমে এক্সিকিউট করা হয়
এখানে বিভিন্ন বেগিন ব্লক থাকতে পারে
এই ব্লক ঘোষণা অনুযায়ী এক্সিকিউট করা হবে
এটি ফার্স্ট ডিফাইন ফার্স্ট এক্সিকিউট প্যাটার্ন
বেগিন ব্লকের সিনট্যাক্স হল বড় হাতের অক্ষরে বেগিন স্পেস কোঁকড়া বন্ধনী
এন্টার টিপুন
সংকলনের সময় কোড এক্সিকিউট করা হবে
এন্টার টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
এখন বেগিন ব্লকের উদাহরণ দেখি
টার্মিনাল খুলুন এবং লিখুন গেদিত স্পেস বিগিনব্লক ডট পিএল স্পেস এবং এন্টার টিপুন
এটি গেদিত এ বিগিনব্লক ডট পিএল ফাইল খুলবে
স্ক্রিনে প্রদর্শিত নিম্নলিখিত কোড লিখুন
এখন দেখি যে স্ক্রিপ্টে কি লিখেছি
এখানে বেগিন ব্লকের আগে এবং পরে আমরা কিছু টেক্সট প্রিন্ট করেছি
একইভাবে প্রতিটি বেগিন ব্লকে আমরা একটি প্রিন্ট স্টেটমেন্ট লিখেছি
এখানে বেগিন ব্লকের পর আমরা সেমিকোলন দেইনি
প্রোগ্রাম এক্সিকিউট করতে সেমিকোলন লিখতে এটি একটি সিনট্যাক্স এরর দেবে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
এখন টার্মিনালে যান এবং স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস বিগিনব্লক ডট পিএল এবং এন্টার টিপুন
আপনি টার্মিনালে প্রদর্শিত আউটপুট পাবেন
লক্ষ্য করুন যে প্রথম বেগিন ব্লকে লিখিত লাইন প্রথমে প্রিন্ট হবে এবং স্ক্রিপ্টে প্রথম প্রিন্ট স্টেটমেন্ট বেগিন ব্লক স্টেটমেন্টের পর প্রিন্ট হবে
এখানে বেগিন ব্লক তাদের ঘোষণা অনুযায়ী এক্সিকিউট হয়
এই উদাহরণ থেকে এটি স্পষ্ট যে বেগিন ব্লকে লিখিত কোড প্রথমে এক্সিকিউট হয়
এটি ক্রিপ্টে বেগিন ব্লকের স্থান নিরপেক্ষ
এটি সর্বদা ফার্স্ট আইএন ফার্স্ট আউট পদ্ধতিতে এক্সিকিউট হয়
এই ব্লকের একটি ব্যবহার হল আসল এক্সিকিউট শুরু হওয়ার পূর্বে স্ক্রিপ্টে ফাইল অন্তর্ভুক্ত করা
এখন এন্ড ব্লক সম্পর্কে শিখি
এন্ড ব্লক প্রোগ্রামের শেষে এক্সিকিউট হয়
ব্লকে লিখিত কোড প্রোগ্রাম এক্সিকিউট শেষ করার পর এক্সিকিউট হয়
এখানে বিভিন্ন এন্ড ব্লক থাকতে পারে
এই ব্লক ঘোষণার বিপরীত ক্রমে এক্সিকিউট হবে
এটি লাস্ট ডিফাইন ফার্স্ট এক্সিকিউট প্যাটার্ন
এন্ড ব্লকের সিনট্যাক্স হল বড় হাতের অক্ষরে এন্ড কোঁকড়া বন্ধনী এন্টার টিপুন
কোড স্ক্রিপ্টের শেষে এক্সিকিউট হবে
এন্টার টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
এখন এন্ড ব্লকের উদাহরণ দেখি
টার্মিনাল খুলে লিখুন গেদিত স্পেস এন্ডব্লক ডট পিএল স্পেস এন্টার টিপুন
এটি গেদিত এ এন্ডব্লক ডট পিএল ফাইল খুলবে
স্ক্রিনে প্রদর্শিত নিম্নলিখিত কোড লিখুন
এখন দেখি যে স্ক্রিপ্টে কি লিখেছি
এখানে এন্ড ব্লকের আগে এবং পরে কিছু টেক্সট প্রিন্ট করেছি
একইভাবে প্রতিটি এন্ড ব্লকে একটি প্রিন্ট স্টেটমেন্ট লিখেছি
দেখুন যে এন্ড ব্লকের শেষে সেমিকোলন দেইনি
সেমিকোলন যোগ করলে সংকলনে একটি সিনট্যাক্স এরর থাকবে
এখন ফাইলটি সংরক্ষণ করুন
এরপর টার্মিনালে গিয়ে স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস এন্ডব্লক ডট পিএল
এন্টার টিপুন
আপনি টার্মিনালে প্রদর্শিত আউটপুট পাবেন
এন্ড ব্লকে লিখিত অন্তিম লাইন শেষে প্রিন্ট হয়েছে
স্ক্রিপ্টে অন্তিম প্রিন্ট স্টেটমেন্ট আসলে এন্ড ব্লক স্টেটমেন্টের আগে প্রিন্ট হয়েছে এবং এন্ড ব্লক তাদের ঘোষণার বিপরীত ক্রমে এক্সিকিউট হয়েছে
উদাহরণ থেকে এটি স্পষ্ট যে এন্ড ব্লকে লিখিত কোড শেষে এক্সিকিউট হয়
এটি স্ক্রিপ্টে এন্ড ব্লকের স্থান নিরপেক্ষ এবং এন্ড ব্লক লাস্ট আইএন ফার্স্ট আউট পদ্ধতিতে এক্সিকিউট হয়
এন্ড ব্লকের ব্যবহার প্রস্থানের পূর্বে প্রোগ্রামে অবজেক্ট তৈরী করতে তা নষ্ট করতে করা হয়
পর্লের ইউনিটচেক চেক এবং ইনিট ব্লক ও রয়েছে
এই ব্লক ডেভেলপর দ্বারা খুব অল্প ব্যবহৃত হয় এবং বুঝতে একটু জটিল
এই ব্লক সম্পর্কে সংক্ষেপে বলব
ইউনিটচেক চেক এবং ইনিট ব্লক মেন প্রোগ্রামের সংকলন এবং এক্সিকিউশন ফেজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে এবং সংকলনের পর এবং এক্সিকিউশনের পূর্বে কিছু কন্ডিশন যাচাই বা ইনিসিয়েলাইজেশনের জন্য ব্যবহৃত হয়
ইউনিটচেক এবং চেক ব্লক লাস্ট আইএন ফার্স্ট আউট পদ্ধতিতে রান হয়
যখনকি ইনিট ব্লক ফার্স্ট আইএন ফার্স্ট আউট পদ্ধতিতে রান হয়
ইউনিটচেক ব্লকের সিনট্যাক্স হল বড় হাতের অক্ষরে ইউনিটচেক স্পেস কোঁকড়া বন্ধনী
এন্টার টিপুন
কোডের অংশ এক্সিকিউট হবে
এন্টার টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
চেক ব্লকের সিনট্যাক্স হল বড় হাতের অক্ষরে চেক স্পেস কোঁকড়া বন্ধনী
এন্টার টিপুন
কোডের অংশ এক্সিকিউট হবে
এন্টার টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
ইনিট ব্লকের সিনট্যাক্স হল বড় হাতের অক্ষরে ইনিট স্পেস কোঁকড়া বন্ধনী
এন্টার টিপুন
কোড ইনিসিয়েলাইজ করতে হবে
এন্টার টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
ভালো বোঝার জন্য স্ক্রিপ্টে এই ব্লকগুলি পরীক্ষা করা বাঞ্ছনীয়
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি বেগিন এবং এন্ড ব্লক সম্পর্কে এবং ইউনিটচেক চেক এবং ইনিট ব্লকের ভূমিকা সম্পর্কে
এখানে স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করেছি
এখন নির্দেশিত কাজ স্ক্রিপ্টে নিম্নলিখিত কোড লিখুন স্ক্রিপ্ট এক্সিকিউট করে আউটপুট দেখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ